যার পাশে সাইনবোর্ডে কটেজ লেখা আছে।

আর পাশে ঘন সবুজ বন পাহাড় এবং খোলা জায়গা দেখা যাচ্ছে।

এই ছবিতে সুসজ্জিত কাপড় ও গৃহস্থলি পণ্যের দোকান দেখা যাচ্ছে।

দেওয়ালে একটি কফি কাপের ছবি দেখা যাচ্ছে।

চারপাশে আলোর সাজ সজ্জা এবং মানুষের পোশাক দেখে মনে হচ্ছে এটি কোন বিশেষ উপলক্ষ বা উৎসবের --

সামনে একটি ঘন্টাঘর ও গির্জার প্রতীক ক্রুশ রয়েছে।

মন্দিরটির সামনের দিকে খোলা বারান্দাসহ এবং সাদা।

এই ছবিতে একটি মঞ্চ দেখা যাচ্ছে।

একটি স্প্রিড বোর্ডের গায়ে সিকুরিটি ফোর্স লেখা রয়েছে।